অনেক দিনের এবং এখানে একটি পরিবহনের বাস দেখা যাচ্ছে এবং বাস টি বহু পুরোনো। কিছু লোক জন এটি যাচ্ছে এবং বাস এ উঠছে বাস টি এখন থেকে অনেক টা তিন ঘন্টার পথ যাবে।

এবং খোলা অবস্থায় সোবিউজটি ক্ক আছে এবং বিল্ডিং টি সাদা এবং পিঙ্ক কালার দিয়ে রং করা।

একটি ছেলে শুয়ে আছে বালিশের উপর মাথা দিয়ে এবং তার হাতে তিনটে আংটি বা হাতে একটা আংটি এবং বা হাতে একটি ঘড়ি ।

এটি রেস্তরাঁটি সবে সবে নতুন উদ্বোধন করা হয়েছে এবং রেস্তরাঁটি ফুললি এয়ার কন্ডিশনার ।

ওগুলো শহীদপিটি কুমোরে কোসেরে যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন তাদের--

প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য প্রত্যেক বছর প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে একুশ তারিখে উদযাপন করা হয় এই ভাষাদিবসে আন্দোলনে অনেক মহাপুরুষ এখানে বলিদান হয়েছিল সেই জন্য ইটা অস্থায়ী শহীদ ত্রিবেদী তৈরী করা হয়েছে।

এটি একটি জিও মার্ট এই জিম সেন্টার -এ অনেক ছেলেরা আসে এবং নিজের--

এবং উট দেখতে খুবই সুন্দর লাগে এবং এই পার্ক -টিতে অনেক বড়ো এবং পার্ক -টি খুবই সুন্দর এবং এখানে অনেক রকম ফুলের গাছ আছে |

বড়ো বড়ো ল্যাম্প পোস্ট -এ লাইট জলছে এবং সেইজন্য বৃষ্টিতে দেখতে দুপুরে ভালো লাগছে এবং এর মাঝ খান দিয়ে নদীর ওপর দিয়ে এটি চলে যাচ্ছে এবং নদীর নাম আটি এটি বালুরঘাটে অবস্থিত এবং বৃষ্টিতে যেতে খুব ই ভালো |

তিয়াসী হয়ে পড়ে রয়েছে এবং এটি দেখতে অনেক দুরানু থেকে পর্যটকরা আসে এবং এটি টিকিট কাটার মাধ্যমে দেখে।

এইখানে মাছ ব্যবসায়ী রা বিভিন্ন রকম মাছ নিয়ে বাজারে বসেছে এবং এখানে এই মাছ বাজারে অনেক কাস্টমার আসে এবং এই মাছ বাজারে--

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলে একটি ব্যাঙ্ক দেখা যাচ্ছে। এই ব্যাঙ্ক -এ অনেক লোক আসে এবং এই ব্যাঙ্ক এর ঠিক নিচ তলায়--

এখানে দেখা যাচ্ছে মঞ্চে অনেক ছেলে মেয়ে বসে আছে। এবং এখানে একজন ম্যাডাম আঙ্কারিং করছে এটি সম্ভবত একটি স্কুল -এর একটি ফাঙ্কশন এবং এই ফাঙ্কশন - এ ছেলে মেয়েরা সাংস্কৃতি এবং--

এটি একটি কালী মাতার মন্দির। মন্দিরটি দেখতে খুবই সুন্দর। এটি বালুরঘাটে অবস্তিত একদম রাস্তার ধারে এই ব্রিজকালী মাতার মন্দির। এখানে--

ভক্তরা আসে মায়ের কাছে পুজো দিতে এটি প্রত্যেক বছর কালীপুজোর সময় পুজো হয়।